মাঠের চারপাশে কিছু মানুষ বসে রয়েছে। দেখে মনে হচ্ছে এটি একটি খেলার মাঠ। যেখানে খেলার প্রতিযোগিতা হচ্ছে। কিছু মানুষ তা দেখছে।

রাস্তা এবং কিছু মানুষ ওয়েট করছে সামনে একটি বেশবড়ো আয়না রয়েছে ।

ছবিটিতে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানটির মধ্যে অনেক বই রয়েছে কিছু পেন -ও রয়েছে।

এবং চারিপাশে প্রচুর গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে। রাস্তাটির ওপরে একটি ব্রিজ দেখা যাচ্ছে। অনেক মানুষের কোলাহল এখানে।

উপভোগ করছে একটি বাচ্চা স্টেজে মাইক হাতে কিছু বলছে এবং স-তা সবাই শুনছে এবং ঘরটি বেশ বড়ো ।